সবাই কে বলে নিজেদের মধ্যে সবকিছু জ্ঞান আলচনা করে | এই জায়গাটা খুব ভাল |

এটি একটি এ.টি.এম কাব এ.টি.এম এখানে বিভিন্ন রকমের লোকেরা আসে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্ট - এর মধ্যে থেকে টাকা তোলা হয়।